ভিডিওর মধ্যে একটা আমরা জুয়েলারি শপ দেখতে পাইতেছি।

এটিএমের উপর অনেক পোস্টার টাঙানো রয়েছে।

গার্ডেন -এর ভিতরে অনেক গামলা দেখা যাচ্ছে।

ছবিটির মধ্যে একটা আমরা জুয়েলারি শপ দেখতে পাইতেসি।

সিলিংয়ে কিছু পাঙ্খা টাঙানো রয়েছে।

হসপিটালে দুটো ডাক্তারকে দেখতে পাইতেসি।

টেবিলের উপরে কিছু ব্যাগ দেখা যাচ্ছে।

পুরো পানির কিছু ফুলের টব দেখতে পাইতাসি।

ছবিটির মধ্যে একটি আমরা দোকান দেখতে পাইতেসি।

রুমের সামনে একটি লোককে দেখা যাচ্ছে।

মাঠে অনেক সবুজ ঘাস দেখা যাচ্ছে।

পাশেই একটা ডিগি দেখতে পাইতেছি।

গ্যারেজটির ভিতর একটি বাইক দেখা যাচ্ছে।

শপের ভিতরে একটা পাঙ্খা টাঙানো রয়েছে।

টেবিলের উপরে একটা কম্পিউটার দেখতে পাইতেছি।

জায়গাটির ভিতরে একটা বাইক দেখা যাচ্ছে।

শো রুমে অনেকগুলো বাইক খাড়া করানো রয়েছে।

মাসখানে অনেক হলুদ পাতা দেখা যাচ্ছে।

ছবিটির মধ্যে একটা লোক দেখতে পাইতাসি।

ছবিটির মধ্যে একটা আমরা দোকান দেখতে পাইতেসি।

দোকানের সামনে কিছু পানির বোতল রয়েছে।

ছবিটির মধ্যে একটা আমরা বাড়ি দেখতে পাইতেসি।

আশেপাশে অনেক ছবুজ গাছপালা দেখতে পাইতাসি।

ছবিটির মধ্যে একটা মা চা পাতার বাগান দেখতে পাইতেসি।

সামোনে একটা খোলা মাঠ রয়েছে।

জাগাটার মধ্যে কিছু সিঁড়ি দেখা যাচ্ছে।

টেবিলের ওপরে দুইটি ছাতা দেখা যাচ্ছে।